দূরে কিছু বড়ো ছোট বাড়ি রয়েছে।

দূরে কিছু পাহাড় লক্ষ্য করা যাচ্ছে এবং পাহাড়ে অনেক রকমের গাছ রয়েছে।

দোকানের সাইডে কিছু ঝাড়ু রয়েছে রাখা।

একটি ডিমের প্লেট লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি দোকান পাশে দেখতে পারতেসি।

একজন মানুষকে লক্ষ করা যাচ্ছে।

মানুষের হাত দেখতে পারতেসি এবং একটি হাতে ফুল রয়েছে।

অনেকগুলো সাদা রঙের ভলভ জ্বলন্ত অবস্থায় আছে।

সাইড -এ একটি বক্স লক্ষ করা যাচ্ছে এবং সাদা রংগের জিনিস রাখা আছে বক্স -এ।

সাইডে একটি টিনের বেরিকেট রয়েছে।

দুজন মানুষকে দেখা যাচ্ছে একজন মহিলা একজন পুরুষ

বসার জন্য কিছু চেয়ার রয়েছে এবং একজন বসেও আসে।

রুমের মধ্যে একটি সাদা রঙের আলমারি রয়েছে এবং আলমারিতে অনেকগুলি জিনিস রাখা আছে।

হসপিতালের সামনে একটি সাদা রঙ্গের গাড়ি আছে।

এখানে একটি বড়ো রুম রয়েছে।

রুমের ভিতরে একটি কুকুর রয়েছে।

দূরে একটি ইস্কুল রয়েছে বড়।

মাঠে অনেকগুলো সবুজ রঙের ছোট ছোট ঘাস রয়েছে।

জিম ছেন্টারে অনেকগুলো জিনিস রাখা রয়েছে লোহার জিম করার জন্য।

এখানে বড়ো একটি বাড়ি দেখতে পারতেছি।

আকাশটাকে দেখতে পারতাসি আকাশটি সাদা রঙ্গের রয়েছে।

একটি বড় দোকান লক্ষ করা আচ্ছে এখানে।

ওয়াল এর সামনে অনেকগুলো বাইক রাখা রয়েছে অনেক রকমের।

একজন মানুষকে দেখতে পারতেছি দোকানের মাঝখানে।

দূরে কিছু গাছ লক্ষ্য করতে পারতেসি।

ছোট ছোট সবুজ রঙের অনেকগুলো ঘাস রয়েছে অনেক রকমের।

এখানে একটি বড় রাস্তা লক্ষ্য করা--

রাস্তার দুপাশে অনেকগুলি দোকান রয়েছে অনেক রকমের।

মানুষকে লক্ষ করা যাচ্ছে এবং মানুষের হাতে একটি সাইনবোর্ড রয়েছে সাদা রঙ্গের।

এইখানে বড় একটি বাড়ি দেখতে পারতেসি।

চে একটি বড় ফরেস্ট রয়েছে।

একটি গাছ পানিতে পড়ে রয়েছে।

কিছু মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

কালো রঙের এবং লাল রঙের একটি চেয়ার রয়েছে বসার জন্য।

সাইডে একটি এঁছি রয়েছে সাদা রঙের।

দুটো বড়ো ওয়াল দেখতে পাচ্ছি লাল রঙ্গের ।

এইখানে বড় একটি রেস্টুরেন রুম দেখতে পাত্তাসি।

একটা বাড়ির উপরে একজন মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।